কালো কালার এর ট্রাই পরে আছে আবার একটি কালো কালার এর ব্লেজার পরে আসে।

রাস্তার সাইডে একটি সুন্দর ফুল গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি বাস দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার সামনে একটি মন্দির।

সামনে গাড়িটির সামনে একটি লোক দাঁড়িয়ে আছে।

নাম্বারটি হইসিল ডেন্টাল ক্লিনিক দন্ত চিকিৎসাব্যায় ।

আবার অনেকগুলি ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে।

গাছগুলির কালার হয়েছে সবুজ কালার ।

এটা একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংটির নাম হয়েছে কালিকা জুয়েলার্স ।

এখানে একটি রাস্তা দেখা যাচ্চে রাস্তার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে।

সাইনবোর্ডটার সাইডে দেখা যাচ্ছে অনেকগুলো গাছ।

দোকানটার সামনে দুইজন লোক দেখা যাচ্ছে।

এটা একটি বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি হয়েছে চাইর তলা।

এরধানে একটি দুই তলা বিল্ডিং দেখা যাচ্চে।

বাইরে একটি মুরগীর সিনারি দেখা যাচ্ছে।